এটা একটা বিয়ের বাড়ির ফটো তোলা হয়েছে সামনে দুলহা বসে আছে এবং অনেকগুলো মানুষ দাঁড়িয়ে বসে রয়েছে।

উপরে অনেকগুলো কালো কালারের লাইনের তার দেখা যাচ্ছে।

এটা একটা মাঠের মইদ্যে থেকে ফটো তুলা হয়েছে সামনে অনেকগুলো বাড়ি দেখা জাচ্ছে।

এটা অনেকগুলো সবুজ সবুজ কালারের ঘাস লক্ষ্য করা যাচ্ছে।

এখান দিয়ে একটা বড় ফানসান হচ্ছে।

অনেকগুলো বাতার চেয়ার দেখা যাচ্ছে।

কিছু মানুষ রয়েছে কাজ করতেছে তারা।

এইটা দোকানের সাটার দেখা যাচ্ছে।

বাইরের দিকে খুবই অন্ধকার কিছু গাড়িও লক্ষ করা যাচ্ছে।

কিছু ভগবানের ছবিও রয়েছে।

অনেকগুলো সাদো কালারের মোমবাতি লক্ষ্য করা যাচ্ছে যেগুলোতে আগুন জ্বলতেছে।

একটা বাড়ি লক্ষ্য করা যাচ্ছে।

এখানটা অনেকগুলো এবিসিডি কেডি লেখা রয়েছে।

অনেকগুলো প্লাস্টিক এবং কাঁইচের ডাব্বা লক্ষ্য করা যাচ্ছে।

সাইডে কিছু বস্তা রয়েছে বস্তার মধ্যে কিছু সামান আছে।

কিছু সাবান লক্ষ্য করা যাচ্ছে।

সামনের দিকে অনেকগুলো বাচ্চা এবং বড় মানুষকে লক্ষ্য করা যাচ্ছে।

উপরে কালো কালারের কিছু তার লক্ষ্য করা হচ্ছে।

উপরে দেওয়ালের দিকে এম_সি_বি লক্ষ্য করা যাচ্ছে।

সাইটে দিয়ে বেড়া দেওয়া আছে।

বড় একটা টেবিল লক্ষ্য করা যাচ্ছে যার ওপরে সাদা কালারের সীসা রয়েছে।

সাইটে একটা গেট দেখা যাচ্ছে পর্দাও রয়েছে।

দোকানের মইধ্যে অনেকগুলো ওষুধ দেখা যাচ্ছে।

কিছু বাটি এবং একটা প্রেসার কুকার লক্ষ্য করা যাচ্ছে।

দেওয়ালের সাইড -এ সাদা কালারের তার রয়েছে।

বাইরের দিকে অনেকগুলো বাইক লক্ষ করা হচ্ছে যেগুলো পুরোনো হেলমেটও রয়েছে।

ভিতরে এবং বাইরে অনেকগুলো মানুষকে লক্ষ্য করা যাচ্ছে।

বাচ্চাদের খেলরার জন্য সামান রয়েছে।

এইটা অনেকগুলো এক্সাসাইজ করার সামান আছে।

কিছু জালনা লকও আছে যেগুলো খুলা আছে।

বাইরের দিকে কিছু বাড়ি এবং অনেকগুলো গাছ দেখা যাচ্ছে।

সামনে একটা ফাংশন হচ্ছে যার পাশে একটা কেলার গাছগুলি লক্ষ্য করা হচ্ছে।

নীলা কালারের কাপড় দিয়ে বাঁশগুলো বেঁন্ধে রেখেছে।

সামনেই একটা কালো কালারের চেয়ার লক্ষ্য করা যাচ্ছে।

সামনে একটা ট্রেন লক্ষ্য করা যাচ্ছে যার লাইটগুলো চালু।

এখানটায় একটা ফাউনশান ফাংশন হচ্ছে।

অনেকগুলো কাপড়জামা লক্ষ্য করা যাচ্ছে মহিলাদের।

ছোট ছোট পোস্টার রয়েছে যেগুলোতে জামাগুলোর দামগুলো লেখা আছে।

অনেকগুলো কার্টুন দেখা যাচ্ছে কিছু কার্টুনে টিভির ছবি না আছে।